এখানে কি সুন্দর সুন্দর ফুল দেখুন ফুলের মালা গুলো দেখুন সাদা ফুলের মালা -আ বেগুনি ফুলের মালা -আ গোলাপি ফুলের মালা হলু -উ-দ ফুলের মালা।